অনেকগুলা পাথর রাখা আসে।

এখানে একটি সবুজ কালার -এর গর দেখা যাচ্ছে।

নিসে চারিদিকে অনেক গাসপালা অনেক--

এখানে অনেকগুলা লোক চেয়ারে বসে আসে সামনের দিকে তাকিয়ে।

দরজা জানালাগুলা আসে স্টেইজে একজন ব্যাক্তি বক্তব্য করতেসে।

চারিদিকে জল চারিদিকে গাসপালা ঘরবাড়ি দেখা যা--

ছোট বাচ্চারার ক্যাপ মাথায় বয়স্ক মানুষ কনের দিকে তাকাচ্ছে কয়েকটি মানুষের মাথা দেখা যাচ্ছে।

গ্রিল লাগানো একটা বোর্ড আসে।

অনেক অনেক কাপড় আসে দুতলা দুকান।

এখানে মুরগির ফার্মার দেখতে পাই আর--